awk এ conditional statements এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখবawk we if else else if
আমরা এটি কিছু উদাহরণ দিয়ে করব
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1604 অপারেটিং সিস্টেম এবং gedit টেক্সট এডিটর 3201
আপনি পছন্দের যে কোনো text editor ব্যবহার করতে পারেন
tutorial অনুশীলন করতে website আগের awk টিউটোরিয়ালগুলি দেখা উচিত
আপনার c বা c ++ এর মত কোনো programming ভাষার মৌলিক জ্ঞান থাকতে have
না হলে আমাদের website প্রাসঙ্গিক tutorials দেখুন
এই tutorial ব্যবহৃত files এই tutorial পৃষ্ঠায় code files link উপলব্ধ তাদের ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করুন
action conditional statement action কার্য সঞ্চালনের আগে নির্দিষ্ট condition যাচাই করতে দেয়
এখন শিখি যে awk এ conditional statements যেমন if else elseif কিভাবে কাজ করে
যে কোনো programming ভাষার মত ifelse স্টেটমেন্টের syntax হল:
if conditionalexpression1 true হলে action1 সঞ্চালন করুন
else if conditionalexpression2 true হলে action 2 সঞ্চালন করুন
এরপর আরো কিছু else if statements অনুসরণ করে
শেষে নির্দিষ্ট কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট true n হলে action n সঞ্চালন করুন
else এবং elseif অংশটি ঐচ্ছিক একটি উদাহরণ দেখি
আমাদের আগে ব্যবহৃত একই awkdemo txt file ব্যবহার করব
শিক্ষার্থী যারা 8000 টাকার বেশি পায় তাদের 50% stipend বৃদ্ধি দিতে হবে
awk স্থিতির জন্য একটি awk file বানাই
text editor দেখানো নিম্ন code লিখুন এবং cond dot awk হিসাবে সংরক্ষণ করুন আমি ইতিমধ্যে এটি করেছি
একই file code files link উপলব্ধ
in code আমরা output field separator code colon হিসাবে set করেছি
প্রথম print statement ফীল্ডের শিরোনাম print করে
এরপর if statement যাচাই করবে যে ষষ্ট ফীল্ডের value 8000 এর চেয়ে বেশি কিনা
হ্যাঁ হলে দ্বিতীয় print statement কার্যকর করা হবে
এই print স্টেটমেন্টের ভিতরে $6 গুনন 15 ষষ্ঠ ফীল্ডের value 15 দ্বারা গুণন করবে
এখন এই code কার্যকর করি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
সেই folder যান যেখানে cd command দ্বারা code files ডাউনলোড এবং এক্সট্র্যাক্ট করেছেন
এখন লিখুন: awk space hyphen বড়হাতের f pipe চিহ্ন double উদ্ধৃতিতে space hyphen ছোটহাতের f space cond dot awk space awkdemo dot txt এন্টার টিপুন
output শুধুমাত্র একজন শিক্ষার্থীর record দেখায় the ক্রমবর্ধমান স্টাইপেন্ডের শর্ত পূরণ করে
ধরুন নিয়ম বদলে গেছে: যে শিক্ষার্থী 8000 টাকার বেশী পায় তাদের stipend 50% বৃদ্ধি পায়
অন্যথায় 30% বৃদ্ধি এটি কিভাবে করতে পারি
আমাদের else block জুড়তে হবে
আবার cond dot awk file যান
এরপর নিম্ন code line যোগ করি অন্তিম ক্লোসিং কোঁকড়া বন্ধনী আগে এন্টার লিখুন
else enter টিপুন
print space dollar 2 comma dollar 6 comma dollar 6 into 13
file সংরক্ষণ করুন এবং terminal যান
পূর্বে এক্সিকিউট করা command পেতে up arrow key টিপুন এবং enter টিপুন
এখন output দেখুন yojna chaudhury আগে 1000 পেয়েছিলেন এখন তিনি 1300 পাচ্ছেন
আবার নিয়ম বদলাই 8000 টাকার বেশি পাওয়া শিক্ষার্থীদের 50% বৃদ্ধি!
4000 টাকার বেশি পাওয়া শিক্ষার্থীদের 40% বৃদ্ধি! অন্যথায় 40% বৃদ্ধি
code যান code আপডেট করুন
file সংরক্ষণ করুন এবং terminal যান
terminal মুছে দিন
পূর্বে এক্সিকিউট করা command পেতে up arrow key টিপুন এবং enter টিপুন
এখন লক্ষ্য করুন শিক্ষার্থী mira nair 40% বৃদ্ধি পেয়েছে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
সংক্ষিপ্তকরণ করি এখানে আমরা conditional statements সম্পর্কে শিখেছি যেমন:
অনুশীলনী হিসাবে নিয়ম অনুযায়ী grades দিন: মার্ক 90 বা তার বেশী হলে grades হবে a
mark 80 b তার বেশী কিন্তু 90 এর কম grade হবে b
mark 70 be তার বেশী কিন্তু 80 এর কম grade হবে c
mark 60 be তার বেশী কিন্তু 70 এর কম grade হবে d
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায় the download করে দেখুন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
আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন
এই ফোরামে আপনার টাইমড ক্যোয়ারী পোস্ট করুন এই সাইটে যান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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ